ওই টুইটারের feedback এর নিজেদের ওদের মানে রেলের যে টুইটারের যে page আছে না হ্যাঁ তো ওখানে actually post করেছিল যে মানে এরকম কিছু হবে না, মানে হবে না মানে এখনো অব্দি ওরা এরকম কিছু ভাবেনি আর কি আচ্ছা ওটা ভুয়ো খবর হ্যাঁ actually তাই মানে আমাদের রেলের যে minister যে আছে আমাদের বেঙ্গলে হম উনি নাকি এই হ্যাঁ উনি নাকি tweet করে সবাইকে জানিয়েছিলেন যে এখনো অব্দি আরকি ওনারা এরকম আহ কোনো ভেবে দেখেননি আরকি যে আদেও মানে আমাদের হাওড়া বলো বা শিয়ালদা বলো বা যাই বলো আহ কোথাও থেকে আহ ট্রেন চালানোর কথা But আহ মানে বলেছে যে আমরা ভবিষৎতে ভেবে দেখবো but এখুনি যে হবে

হ্যাঁ মানে বন্দে ভারত হচ্ছে actually একটা আমাদের কি বলবো একটা ভারতের একটা ঐতিহ্যবাহী ট্রেন এর মধ্যে একটা না? মানে আহ মানে প্রথমত তো First আমাদের ভারতে এরকম কোনো ট্রেন চলছে যেটা তোমার আহ মানে engine less যার কোনো মানে engine টা আরকি বগি এর সাথেই attach and second And secondly এটা তোমার total টাই আহ চেন্নাইয়ের factory তে আরকি assemble হচ্ছে তৈরী হচ্ছে হ্যাঁ এটা ICS ICS integrator চেন্নাই এরকম একটা কোনো ওদের সংস্থা আছে আর কি যেখান থেকে actually হ্যাঁ এই ট্রেনটা actually পুরোটাই তৈরী হচ্ছে মানে first sign hundred percent made in ইন্ডিয়া ট্রেন আরকি বন্ধে ভারত না না বুলেট ট্রেনের দেখো বুলেট ট্রেনের থেকে বেশি speed কখনোই না মানে তুমি যদি বুলেট ট্রেন বলো তাহলে আহ বুলেট ট্রেন মোটামুটি তোমার ওই আমি যতদূর জানি আরকি তিনশো থেকে চারশো কিলোমিটারের মতো speed এ যাতায়াত করে এটার হম এটা আমি যতদূর জানি হম এটার top speed এখনো অব্দি মানে মনে করো এই recent বন্দে ভারত version two মানে ওই ওই হয়না যে যেমন ওই আমাদের phone এ তে হয়না যে বা বিভিন্ন sector এ হয়না ওই তোমার মানে upgraded যে version হয় তো এটার বন্দে ভারতের যে আহ second যে version টা বেরিয়েছে আরকি ওটার top speed আমি যতদূর জানি one eighty kilometer per hour

ওটা version two এর অমি যতদুর সুনলাম, ওটা one eighty অব্দি হয়েছে শুনছি version three যেটা বেরোবা, সেটা নাকি two hundred অবধি top speed achieve করতে পারবে

রেল লাইন এর যে structure টা আছে না তাতে actually one sixty kilometer এর বেশি train speed তুলতে পারবে না so আর so এখন one eighty কি three hundred hope হম ওটা কোনো matter না কেন কি speed তোমার ওই one fifty two up to one sixty এর বেশি আহ তুমি চাহিলেও তুলতে পারবে না কেন না আমাদের যে পাতটা আছে ওটা আরকি তাহলে তোমাকে আরো উন্নত মানের পাত মানে রেল লাইনের যে পাত ওটা বসাতে হবে যতক্ষণ না বসানো হচ্ছে ততক্ষন অব্দি তুমি হ্যাঁ জানি মানে দেখো ব্যাপারটা হচ্ছে যে আহ এরকম অনেকেই হয় না যেমন তুমিও আছো আমাকে মানে আমি জানি আরকি যে তুমিও প্লেন উ~ উঠতে ভয় পাও তাইতো? তো উম না দেখো আহ এটার আমি যতদূর জেনেছি আরকি প্রথমত তোমার ট্রেইনটা পুরোটাই আহ পুরোটাই আরকি তোমার air conditioner ঠিক আছে হ্যাঁ মানে non AC এর কোনো ব্যাপারই নয় আরকি কিন্তু উম হ্যাঁ actually কি জানোতো মানে, কোনো কোনো জিনিস থাকে যেটা actually made for premium আর কি এরকম একটা ব্যাপার থাকে না so আমা~ আমার মনে হয় এই ট্রেনের যে route টা আছে মানে বর্তমানে তুমি যদি দেখো ওই আমি জানি দুটো route এ চলছে মোটামোটি দুটো থেকে তিনটে একটা তোমার দিল্লি থেকে আগ্রার ওই একটা route এ যায় একটা মনে করো আহ আমাদের বারানসি থেকে আহ মাতা বৈষ্ণবরানি মন্দিকা এরকম একটা কোনো route এ যায় আ~ আরেকটা ওই মুম্বাই গোয়ার ওই দিকে কোনো একটা route হয়তো চলে ওটা আমি

হ্যাঁ তাহলে হ্যাঁ ওটা হতে পারে তাহলে মুম্বাই থেকে আহ start হয়েছে, so এর পরে বলছে যে তোমার আমাদের বাংলা থেকে হবে আরকি মানে হাওড়া থেকে মোটামুটি নিউ জলপাইগুড়ি অব্দি ওটা আহ মোটামুটি পারে র বছরের মধ্যে আহ আসা করা যায় start হয়ে যাবে আহ আমি যতদূর জানি পরের বছর এই september october মানে মোটামুটি তুমি ধরো বছর খানেক টাইম লাগবে এখনো start হতে হম হম হম হ্যাঁ তুমি আহ এর ভাড়ার ব্যাপারে জিজ্ঞেস করছিলে না আমাকে? দেখো মানে একদম সঠিক ভাড়াটা তোমাকে বলতে না পারলেও আমি মোটামুটি তোমাকে একটা ওই আন্দাজ বলতে পারো দিতে পারি এরকম ভাড়া লাগে না লাগে মোটামুটি তুমি মনে করো আমি যতদূর শুনেছি আরকি যে আমাদের আহ অন্যান্য যে AC ট্রেনগুলোয় যেমন থেকে না যে first AC tiersecond AC tier third AC tier হ্যাঁ তো হম তো বন্দে ভারতে আমি আমি যে টুকু জানি দুটোই আহ coach আছে আর কি একটা হচ্ছে হ্যাঁ একটা হচ্ছে executive coach আর আর একটা হচ্ছে economy coach তো ওই আর পুরোটাই তো তোমার chair car actually এখানে sleeping এর কোনো arrangement জানো তো মানে এখনো অবদি আর কি হম এখানে sleeping এর কোনো ব্যাপার নেই এটা পুরোটাই chair car মানে এখনো অব্দি যেটুকু আমি জানি এখনো অবদি sleeping arrangement এর ট্রেন মানে বন্দে ভারত বেরোয়নি

হ্যাঁ আর ওই economy যে আর একটা আছে মানে ওটাই actually মেয়ে মানে maximum economy coach ই আছে আর কি ওটা মোটা মোটামুটি মনে করো তুমি ওই দু থেকে আড়াই হাজারের মতো তো তোমার পড়বেই একটা আন্দাজ এরকম এরকমই পরে আর কি আহ রাজধানীতে তোমার আহ সোয়ারও একটা ব্যবস্থা থাকে সেটাও দেখো তুমি যেটা তুমি এখানে পাবে না এটাও একটা ব্যাপার হ্যাঁ মানে তবে এটা একটা জিনিস সুবিধে কি মোটামুটি মনে করো ওই এক থেকে দু ঘন্টার মতো আমাদের আহ travel time যেটা সেটা কমে যাচ্ছে so একটা plus point হ্যাঁ আহ এটা একটা plus point আহ বন্দে ভারতটা যদি আমাদের মানে হাওড়া থেকে শুরু হয়ও মোটামুটি মনে করো তোমার ওই আহ নিউ জলপাইগুড়ি অব্দি বলছে তো একটা লাইন হবে মানে যেটা হওয়ার chance ই সব থেকে বেশি দেখো আট ঘন্টা তো মোটামুটি normal train ও নেয়, নেয়না? আমাদের দার্জিলিং মেল টেল যেগুলো যায় নিউ জলপাইগুড়ি, এটা হয়তো ছ থেকে সাত ঘন্টা তো লাগা উচিত আহ বোঝা যাচ্ছে না হম

না এক দেড় ঘন্টা হম হম তবে এটা কিন্তু

এটা মোটামোটি দু তিনটে দেবে আমি আহ হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির যে route টা সেটাই আমি যে~ যেটুকু জানি আর কি উম মোটামুটি হাওড়ার পরে দাঁড়াবে খরব পুরের পর মালদায় দাঁড়াবে মালদার পর direct তোমার শিলিগুড়িতে দাঁড়াচ্ছে মানে আমি যে টুকু শুনেছি আরকি দুটো থেকে তিনটে stoppage আমি যতদূর জেনেছি আরকি ঠিক কিনা ভুল হম হম হম হম হম হ্যাঁ ওটাই আর আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে তোমার এটা একবার start হয়ে গেলে আমাদের নর্থ বেঙ্গলে মানে যেখানেই তুমি আমাদের পাহাড়ে গুরতে যাও আমাদের বেঙ্গলে, তোমার শিলিগুড়ি তো যেতেই হয় তাই না? So একটা বড়ো advantage তাইনা? মানে তুমি যেখানেই যাও তোমাকে তো শিলিগুড়ি যেতেই হবে so direct চলেগেলে হ্যাঁ তুমি নিউ জলপাইগুড়ি চলে গেলে

না না নিউ জলপাইগুড়িতে তুমি একবার আহ পৌঁছে গেলে ওখান থেকে আহ তোমার by car তুমি যেকোনো জায়গায় যেতে পারবে আমাদের main তো হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ট্রেনে করে যাওয়া যেটা বন্দে ভারত হ্যাঁ যেটা বন্দে ভারত শুরু হয়ে গেলে এক বছরে মধ্যে মোটামুটি আহ মনে করো তোমার ছ ঘণ্টাও যদি লাগে ওই মোটামুটি রাত্রির বারোটার মধ্যে যদি ছারে তো ভোর ছটার মধ্যে নামিয়ে দেবে মোটামুটি ওখানে হ্যাঁ মানে মোটামুটি মোটামুটি যেটা এখন দার্জিলিং মেল্ মনে করো তোমার সকাল আটটা বাজিয়ে দিচ্ছে আটটা থেকে নোটা

না রাতে রাতে ছাড়ার এক হ্যাঁ রাতে ছাড়ার একটা positive point আছে না কেনোকি সারা রাত তো তুমি কিছু করতে পারবে না activity তো time টা শেষ হয়ে যায় So সবদিক থেকে দেখতে গেলে আমাদের মোটামুটি বন্দে ভারতটা চালু হয়েগেলে আমাদের বেঙ্গলে ভালোই হয় হম দেখা যাক কতদূর কি হয় এই হচ্ছে ব্যাপার এখন তো বলেছে এখন আহ এখন কবে হবে এখন just একটা পরিকল্পনা করেছে কবে হবে তো

সেটাই দেখা যাক এখন কতদূর কি হয় না হয় এই এখন আহ বন্দে ভারতটা চালু হলে একবার তখন না হয় মানে কখনো চড়া হয়নি একবার নয় চড়ে নেওয়া যাবে অসুবিধা নেই সেই এই জন্যই কি তুমি আমাকে phone করেছিলে?

অবশ্যই হম হম ভালোই করেছো হ্যাঁ হ্যাঁ আমার আমিও ভাবছিলাম যে তোমায় বলবো এই ব্যাপারে তো মোটামুটি আমি এখন রাখছি তাহলে নাকি? এখন রাখি তাহলে আর কিছু জানার নেই তো আর তোমার কিছু জানার নেই তো?

Hello আসসালাম আলাইকুম। ওলাইকুম আসসালাম, কি অবস্থা আপু? হ্যাঁ, আলহাম দুল্লিলা ভালো আছি । আপনার কি অবস্থা? আমিও আলহামদুলি্লাহ ভালো আছি but শীতে তো আমার অবস্থা পুরোই খারাপ।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 আর বইলেন না আপু চাঁদপুরের, তাপমাত্রার যা অবস্থা মাত্র উনিশ degree celcius প্রচন্ড শীত পরসে। উনিশ degree celsius তো আপনার আহ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 হাই আল্লাহ কি বলেন তালে আপনাদের ঐ দিকের অবস্থা তো আরো বেশি খারাপ। হ্যাঁ। কারণ বুঝেন না যে ঈদ হইলে আপনাদের চাঁদপুরে আগে ঈদ হয় পরে আমাদের হয়। হ্যাঁ এই যে এখন এ যে শীতগুলো পড়সে এইজন্যে তো, মানুষের সর্দি কাশি লাইগাই আছে আসে তারপরে তা আমরা তো ঘরে মোটামুটি ভালোই আসি রাস্তায় যে মানুষগুলো আছে তাদের অবস্থা তো আরো বেশি খারাপ। হ্যাঁ, সেটাই ভাবতেছি আমাদের এখানে তো অবস্থা খারাপ আর আমি তো সদরে থাকি তো এখানে দেখা যায় আসলে অনেক মানুষ অনেক রকমের কষ্ট করতেছে আর যারা রিকশা চালিয়ে খায়,

আমরা যে আমরা আল্লাহমদুলিলা ভালো আরামে আছি । আবহাওয়া হুট করে আহ উঠানামা হওয়ার কারণে তাপমাত্রা ওঠানামা কারণে আর কি সমস্যাটা সম্মুখীন হতে হচ্ছে সবাইকে বিশেষ করে দরিদ্র যারা আছে তাদেরকে।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 আমি বলছি কি এই যে হুট করে কমে গেছে তো এজন্য আরকি মানুষের এত সমস্যা দেখা দিচ্ছে ।এই যে ওই অতিরিক্ত ঠান্ডা পড়ার কারণে মানুষের কাশি হচ্ছে, সর্দি, জ্বর

আমরা সবসময় জানতাম যে আমাদের দেশে ছয় ঋতু এখন আমি নিজে নিজেরই যেটা গবেষণা করে দেখলাম যে আমাদের দেশটা আসলে দুই ঋতু এক হচ্ছে আপনার গরম ঋতু আর দুই হচ্ছে শীত।

হ্যাঁ এই জিনিসটা আমিও খেয়াল করছি গরমে সময় দেখা যায় মানে গরমে মানুষের অবস্থা খারাপ গরমে ঘামাইয়া মানে শরীল পুরা ইয়ে হয়ে যায় পরে জ্বর আইসে পড়ে। আর শীতের সময় এত শীত পড়ে মানে দেখা যায় যে শীতের কারণে মানুষের শরীল খারাপ হয়ে যায়। হ্যাঁ সেটাই, আর শীতের মধ্যে কিন্তু ইয়ে, বা ঠান্ডা জ্বর কাশি এগুলো হওয়ার সমস্যাটা বেশি তারপরে শরীর ব্যথা, মাথাব্যথা এসব ক্ষেত্রেই । তো এটাই

তো আবহাওয়া পরিবর্তনের কারণেই কিন্তু আমাদের সবারই সমস্যা হচ্ছে । হ্যাঁ এই যে অতিরিক্ত শীতের কারণে দেখা যায় ত্বকগুলোর মানে কেমন খসখসে হয়ে যায়। হ্যাঁ।

মূল কারণ হচ্ছে জলবায়ু। জলবায়ুর পরিবর্তনের কারণে এরকম হয় তবে আমাদের কিন্তু উচিত ছিল বিক্ষনিধনের থেকে বৃক্ষরোপণ করা কিন্তু আসলে আমরা তা করি না। হ্যাঁ আমাদের দেশের এখন যা অবস্থা মানুষ কি আর গাছ লাগাবে মানে পারেনা বন পুরো ধ্বংস কইরে দিতে।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 আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি, তো আপনার পরিবারের সবাই কেমন আছে? আছে আলামদুলিল্লা ভালোই দাদুর একটু ঠান্ডা, কাশি। মুরুব্বি মানুষ তো একটু শীতের কারণে এই অবস্থা।

সমস্যাটা না হয় এখন আরকি এখন আমাদের এই গরম কাপড় চোপড় পরিধান করতে হবে যে হারে শীত নামছে না।

তো আপনার শীতে কোথাও বেড়াতে যাওয়া হয় না? হয়নি এখনো? আরে আমি আসলে এই যে যখন তাপমাত্রা আরো কম ছিল আমি গিয়েছিলাম আমার নানু বাড়িতে গিয়েছিলাম ঠিক আছে। শিলেট। পরে ওই খানে যাইয়া দেখি কি আমি বেড়ানো মানে আমেজ থাকলেও যে মানে উপভোগ করা যাচ্ছে না সেটা হচ্ছে বাসা থেকে বের হওয়া যাচ্ছে না । তো বাসা থেকে বের হলেও, হচ্ছে আপনার আমার পাশে যে লোক আছে আমি দেখতে পাইনি এত কুয়াশা, পোলাপানের অনেক কষ্ট আর এরকম অবস্থা যদি গাড়ি চলাচল করে light দিয়ে চলাচল করতে হয় খুবই আস্তে আস্তে। তাহলে এই জিনিসটা খুব বাজে আমি ওই কিছুদিন আগে বরিশাল বেড়াইতে গিয়েছিলাম তো ওইখানে আমাদের ওইখানে আবার হয়েছে কি ওই যে বরিশালের ওইখানে সরিষা ক্ষেত আছে।

বাসা থেকেই বের হইতে পারেনি, তো একটা জিনিস যাবার পথে যাবার পথে একটা জিনিস খেয়াল করলাম এই যে রাস্তায় যে দেখলাম মানে অনাথ শিশুগুলোরে মানে ভাবলাম যে আমরা গরমের কাপড় চোপড় পড়ে আসি তারপরে মানে যেখানেই আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি আমাদের যদি শীতে এই অবস্থা হয় হাত-পা কাঁপতে থাকে তাহলে এই যে ওরা যে আসে ওদের কি অবস্থা। আমরা নিজেরাও একটা events করে আহ ইয়ে করসিলাম অসহায় দরিদ্র যারা তাদেরকে শীত বস্ত্র বিতরণ করেছিলাম এই কারণে অনেকেই বারি ছেড়ে জেতে ছাইনা বুজছেন আর করা হচ্ছে না তো যাই হোক আমি আমি নিজের টাই যার যতটুকু সামর্থ্য সে সামর্থ্য অনুযায়ী অঞ্চলে তারপরে হচ্ছে শীতবস্ত্র বিতরণ করা কারণ এখন আমরা তো ভালোই আছি এতটা খারাপ না তার পরেও আমরা ভালো থাকার সত্ত্বে ও ঐ আবহাওয়া হুট করে পরিবর্তন হওয়ার কারণে, কিন্তু ঠান্ডা লেগেই আছে। মাথা ব্যথা, ঠাণ্ডা, সর্দী, কাশি আর ওদের কি হবে। হ্যাঁ আমারও এই ব্যাপারটা ওদের জন্য খুব খারাপ লাগে যে আমরা তো ভালো থাকা পরেও আমাদের ঠান্ডা কাশি এইটা ওটা লেগেই রয়েছে তালে ওরা যে রাস্তায় থাকে এই যে দেখলাম রাস্তার side এ কি করছে কাগজ বিছাইয়া তারপর শুয়ে রয়েছে তো ব্যাপারটা দেখে অনেক খারাপ লাগসে। তো মানে আসলে প্রতেকের ই উচিত যার যতটুকু সামর্থ্য অত টুকু দিয়ে ওদেরকে মানে বেশি না পাড়ুক অল্প পারুক অল্প দিক। তাহলে আমরা সবাই যদি ওদের প্রতি একটু সচেতনতা হয় তাহলে ওদের কষ্টটা ও একটু কম হোক। আরে সেটাই সবাই তো আর এটা বুঝে না।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 সবাই বেশি বেশি করে গাছ লাগালে কিন্তু ওরকম একটা ইয়ে হয় না বেশিরভাগই দেখা গেছে যে গাছে কিন্তু অনেক কিছুই আহ শুষে নেয়। হ্যাঁ হ্যাঁ এইটা এইটা ঠিক যে,

হ্যাঁ, তা ঠিকই গরমের সময় ঠান্ডা লাগবে আর, এই শীতের সময়ে আমাদের যদি বা ইয়ে করে দেয় যদি নিয়ন্ত্রন করা যায় কিন্তু এটা তো আর হচ্ছেনা । মানুষ গাছ কাটে এরকম অবস্থা এই যে গরমের ছুটিতে একটু বেড়াইতে গিয়ে উপভোগ করব কি আর উপভোগ করব দেখা যায় গরমই মানে শরীর অস্থির লাগে। আর মানে শীতের সময় একটু কোথাও বেড়াতে গেলে,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 ছিলো প্রচুর এখন কিন্তু গাছ গাছালি কেটে বাড়িঘর করতেছে, কিন্তু গাছ লাগাইতেছে না। প্রত্যেকটা মানুষের এইটা উচিত যেমন একটা গাছ কাটতেছেন হম ঠিক আছে ওখানে বসত বাড়ি বানাতে হবে । বা মানে থাকার জায়গা নাই ওখানে থাকতে হবে গাছ কেটে যেহেতু বানাচ্ছে তাহলে আবার উচিত না যে আমি একটা গাছ কাটছি বাড়ির side এ আরেকটা গাছ লাগিয়ে দিই মানে আমার তো ক্ষতি নেই বরং প্রাকৃতিক সৌন্দর্য দেখতেও তো ভালো লাগে কিন্তু,

কি জানেন আমি আপনার হচ্ছে দুই বছর আগে আমাদের event ছিল event এর মধ্যে আমরা গাছ বিতরণ করছিলাম ঠিক আছে। বিতরণ করছিলাম ওই সময় বলেছিলাম আমরা কিন্তু পরবর্তীতে আহ বছর খানিক পরে আমরা দেখবো আপনারা গাছটা লাগাইছেন কিনা গাছটা কতটুকু উন্নত হয়েছে আমরা অনেকগুলো প্রায় আহ বারো হাজারের মতো গাছ বিতরণ করছি।

হাতে গোনা আপনার প্রায় আহ দুইশো তিনশো জন লাগাইছিল গাছ বড় তবে গাছ লাগাইলে যে আমাদের শুধু শীতের মানে ঠান্ডা কম লাগবে বা গরমের দিনে মানে গরম কম লাগবে ব্যাপারটা কিন্তু এরকম না এই যে গাছ লাগালে কিন্তু মানে অক্সিজেন সরবরাও খুব ভালো থাকে।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

আসলে এখন জনসংখ্যা যে হারে বাড়তেছে গাছপালা গাছপালা কেটে বাড়ি ঘর করতেছে তো সেখানে বাড়ি ঘর আছে কিন্তু গাছ লাগানোর জায়গা নাই। যে কারণে গাছ লাগাই না আমাদের বাংলাদেশ থেকে যে জনসংখ্যা বাড়তেছে জায়গা কম জমি কম। তো শীতকালে তো বিভিন্ন ধরনের পিঠা ইয়ে হয়, কোন পিঠে খাওয়া হয়েছে এখনো?

এগুলো দেখার জন্য তারপর যে পরিমাণ কুয়াশা এখানকার পাহাড় দেখা যায়নি। কি আর পাহাড় দেখবেন বরং নিজেরাই মনে করেন বরফের স্তুপ হয়ে চইলা আসছেন। কিছুটা এরকম হয়ে গেল না ব্যাপার টা গেলাম ঘুরতে। আমরা নিজেরাই নিজেদেরকে দেখতে পারি না এরকম একটা অবস্থা মানে প্রচন্ড প্রচণ্ড কুয়াশা তিন দিন চারদিন জাবদ এরকম কুয়াশা। মাত্রাতিরিক্ত অবস্থা যে হাত মোজা পা মোজা লাগাই বরফের মত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 মানে দেখা যাই যে গরমের অবস্থা টা এতো পরিমানে থাকে ঐযে, রোদ্রে তাপে যখন ডিম্ ভাজা যাই কিছুটা এইরকম। আসলে আজকালকের যে আবহাওয়া পরিবর্তনের বিষয় টা এটার জন্য মূলত আমরা মানুষরাই দায়ী। হ্যাঁ এটা তো অবশ্যই আমরা যদি নিজেরা সচেতন হতাম বা আমাদের যে country তে যে সরকার উনারা যদি আরো বেশি সচেতন হত জনগণ কে মানে সাবধান করতো তাহলে তো অবশ্য সরকার কিন্তু এখন মোটামুটি জনগণকে মানে ভালোই সাবধান করে কিন্তু আমরা নিজেরাই মানি না। হ্যাঁ সরকার উদ্দোগ উদ্দোগ টা ও নিচ্ছে কিন্তু নিলে কি হবে সরকার তো সবসময় বলে কিন্তু আমরা জনসাধারণ যারা আছে তারা এটা করতেছি না। যার কারণে অতিরিক্ত তাপমাত্রা গরমের সময় অতিরিক্ত তাপমাত্রা বাড়ে শীতের সময় তাপমাত্রা কমে এটা কিন্তু হুট্ হাট করে হয় যার কারণে মানুষ অনেকটা অনেক অনেক অনেক রোগে আহ আক্রান্ত হয়।

সেইটাই। তো আমাদের কি সর্বপরিশেষ কথাই কি আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে এই যে দরিদ্র মানুষ গুলোকে সাহায্য করতে হবে।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 লড়াই করা উচিত, যুদ্ধ করা উচিত।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 যাইহোক আপনি আহ পরিবারের যত্ন নিবেন, নিজের যত্ন নিবেন ঠান্ডা থেকে বিরত থাকবেন সবসময় গরম কাপড় চোপড় পড়বেন যেহেতু এখন শীতকাল আবহাওয়া আজকে আজকে কিন্তু রোদ উঠছে তারপর নিচে কুয়াশা আছে কম তাপমাত্রা মানে আছে দু, তিন দিন পর কিন্তু শীত প্রচন্ড নামবে, নামার পর আবার আস্তে আস্তে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 অবশ্যই অবশ্যই আসবো, ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ। ঠিক আছে আপনিও ভালো থাকেন হ্যাঁ নিজের যত্ন নিয়েন।

ওয়ালাইকুম আসসালাম। লাভ লোকসানের হিসাব জীবনের লোকসান দেননি এমন লোক কি জগতে আছে আমি একবার লোকসান দিয়েছিলাম প্রচুর লোকসান একটা ফটকা ব্যবসায় পঞ্চাশ dollar share কিনতে গিয়ে পঞ্চাশ dollar ই লোকসান দিয়েছিলাম তাতে কি এর জন্য আমি কতটুকু মন ক্ষুন্ন হয়নি কারণ আমি জানতাম এই পঞ্চাশ dollar আর কোনদিনই ফিরে পাবোনা অর্থাৎ এই নিয়ে মন খারাপ করা মানে পঞ্চাশ dollar লোকসানের সঙ্গে আমি দুশ্চিন্তা যাত শারীরিক এবং মানসিক লোকসানটা যোগ করা অর্থাৎ লোকসানের অংশটাকে বাড়িয়ে তোলা। একটা উদাহরণ দিচ্ছি জগত বিখ্যাত বৈজ্ঞানিক r k হেস্টিং দীর্ঘদিন বারোটি বছর ব্যয় করে যে মূল্যবান বইটি লিখেছিলেন সেটি তার বিড়ালে ফেলে দেওয়া গ্লাসের পানিতে বারো মিনিটেই ধুয়ে মুছে যায় এখন দেখুন যদি তিনি ওই সময় ভেঙে পড়তেন বা বিড়ালকে রাগের মাথায় খুন করে ফেলতেন কি ফলাফল আসতো কাছ থেকে সরে পড়তেন দিয়ে বিড়ালের অভাব বোধ করতেন দুঃখ কষ্ট নিয়ে দিনরাত ভুগে কোন ব্যাধিতে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার বিচিত্র কিছু ছিল না লোকসান কখনো হয়ে গেলে যা করতে হয় প্রথমত যেন পুনরায় লোকসানটা না হয় সেজন্য সতর্ক হবেন দ্বিতীয়ত মন থেকে দুঃখটা মুছে ফেলে উৎফুল্ল চিত্তে কাজে নামবেন পুনরায় ক্ষতিগ্রস্ত না হওয়ার একটি মন্ত্র অন্তরে গেঁথে দিন

তার জন্য অপেক্ষা করতে করতে আমার মেজাজ সময় নষ্ট হত একদিন চুপ করে দু minutes ভাবলাম দুঃখটা বন্ধ করতে হবে। পেয়ে গেলাম পথ সেদিকে বন্ধুকে দেরি করে আসতে বললাম তুমি যদি দশ minute এর বেশি দেরি করো তাহলে ধরে নেব আজ তুমি আর lunch সারবে বিশ্বাস করুন উত্তম ফল লাভ করেছিলাম আমি বন্ধুটি নিয়মিত অর্থাৎ কাঁটায় কাঁটায় সময় এ আসতো। আধ minute পরে আমি lunch এ বসতাম সে এসে নিজের দুঃখের নিজের জন্য দুঃখ করত আমি আসলে একটি উপন্যাস লিখে ক্রোমাস হ্যারির মতো জনপ্রিয় হতে চেয়েছিলাম বছর তুই দুই ধরে লেখলাম তুষার ঝড়